এবং এই বিল্ডিংটির উপরে দুটা জানালাও দেখা যাচ্ছে।

নীচে অনেকগুলা ঠুন্দর সুন্দর টাইলস লাগানো আছে।

হোটেলের মইধ্যে অনেকগুলা সবি লাগানু আসে।

মসজিদের উপরে একটি মাইক লাগানো আসে।

এবং একটি গরও দেখা যাচ্ছে।

এবং আরও দুই তিনজন লুককেও দেখা যাচ্ছে।

এবং এই টেবিলের উপরে অনেকগুলা খাতাও রাখা আছ--

সাদের উপরে অনেকগুলা সুন্দর সুন্দর লাইট লাগানো আস--

এই সবিটির মইধ্যে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পাশে--

এবং অনেকগুলা গাছপালাও দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে বড় একটি ক্লাসরুম দেখা যাচ্ছে।

ওনার সামোনে অনেকগুলা বাচ্চারা বসে আসেন ।

এই সবিটির মইধ্যে একটি এ_টি_এম দেখা যাইচ্ছে।

উপরে অনেকগুলা সুন্দর সুন্দর লাইট লাগানো আছে।

এই সবিটির মধ্যে একটি ক্লাসরুম দেখা যাচ্ছে।

এই সবিটির মইদ্যে একটি বিয়া বাড়ির গেট দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে বড় একটি ঘর দেখা যাচ্ছে।

রাস্তার সামোনে একটি গেট দেখা যাচ্ছে।

গেইটের সামোনে কয়টি বাইক দেখা যাচ্ছে।

একটি সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আসে।

এবং অনেকগুলা লোকও বসে আসেন।